ছিল যে reporter টা ওকে ফাঁসিয়েছে ওই reporter টা ছিল, তখন CI কি করবে, বলবে তাহলে এক কাজ করো, আর ওই reporter টাকে ফাঁসিয়ে দাও, ওই gold টা বলো যে ও gold টা চুরি করে নিয়ে যাচ্ছিলো, ও এবার ও gold টা ওকে মানে flame করে দিতে বলছে ওই gold এর case টা নিয়ে। দিয়ে ওখান থেকে পুলিশটা এবার বাঁচাবে কিভাবে বাঁচাবে সেটা আমি তোকে বলবো ন ওটা মানে তুই দেখলেই বুঝতে পারবি। Hello কি রে কই গেলি? গল্প শুনতে শুনতে ঘুমিয়ে গেলি না কি? hello

কি রে গল্প শুনতে শুনতে ঘুমিয়ে গেলি না কি? হম বলছি এরপর যে বাকিটা আর বলবো না হ্যাঁ বেঁচে যাবে সবাই বেঁচে যাবে কেউ মরবে না, উম তোকে হচ্ছে এর পরের ঘটনাগুলো আমি আর তোকে বলবো না, এগুলো তারপরে তুই দেখবি পুলিশরা কিভাবে বাঁচায়। আমি তোর জিসিম টু এর আমি পুরো ঘটনাটা আমি শুনতে চাইনা, পুরো spoil হয়ে যাবে, আমি দেখার কোনো interest

আচ্ছা হ্যাঁ, ওটা তো আমি একটুখানি দেখেছিলাম কোন মেয়েটাকে? বাচ্চা মেয়েটাকে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা, আচ্ছা বড়ো মেয়েটা?

উম হম হম

হ্যাঁ, বল হম বল হম

আচ্ছা আচ্ছা reopen হবে মানে?

আচ্ছা আচ্ছা বাঁচানোর জন্যে হ্যাঁ, ও তো master mind ওটা মানে কি বলবো একটা

হ্যাঁ মানে ওই ওই চর রেখেছিলো আর কি।

এরকম মেয়ে আর কি torture করে যেরকম আগে torture করে হয়েছে ওর মানে সত্যিটা। তো ওটা ওটা কে হবে মানে caste কে কে আছে? ও নতুন police officer টাকে? আরে চেনা? কে? আর কে? রাধিকাপ্তে? রাধিকাপ্তে?

না আমি girlfriend এর কথা বলছি না, আমি বলছি রাধিকাপ্তে?

আচ্ছা, না না তুই বললি না নতুন পুলিশ অফিসার আসবে, তো নতুন পুলিশ অফিসারটা কে হয়েছে?

Bollywood এ থাকে আমার তো ঠিক মনে নেই মানে bollywood এ তো অনেকেই থাকে bollywood এ থাকে আজব কথা বলছিস bollywood এ তো অনেকেই থাকে ও

আরে পুলিশটা পুলিশটার কথা বলছি ও আচ্ছা আচ্ছা আচ্ছা। বুঝলাম হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, তাহলে কাজ তো খুবই ভালো movie র কোনো কথা হবে না।

হম সেটাই তোর কথাটা না মাঝেমধ্যে কেটে কেটে যাচ্ছে, আমি শোনাই যাচ্ছে না কিছু hello শুনতে পাচ্ছিস hello হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে এবার।

তাও body টাতো body টাতো এমন জায়গায় লুকিয়েছিল, সেখান থেকে তো কেউ পাবে না।

ওটা আমি তো বলবো, আমি তো বলবো DNA তে report মিলবে না হয়তো আমার যেটা মনে হচ্ছে হ্যাঁ, এবারে দেখ। আরে আমি জানি আমি জানি, ও body ও তো মানে আরও চালাক ও body টা ও হয়তো লক্ষ্য করেছে যে কেউ হয়তো ওকে দেখেছে, তাই ওউ হয়তো body টাকে change করে দিয়েছে দিয়ে সেই তাহলে তুই বলিসই না এই part টা হ্যাঁ, হ্যাঁ সেটাই হচ্ছে কথা সেই না সেই, না ও তো master mind এমনিতেই মানে ওর বলে না যে ও কম অবধি মানে পড়াশোনা বেশিদূর নেই তো কি হয়েছে? ওর বুদ্ধিই যথেষ্ট।

ও হ্যাঁ হ্যাঁ ও নিজের ওপর দোষটা নিয়ে নেয়। But actual কিন্তু actual কিন্তু ছেলেটারই দোষ, মানে যাকে murder করেছে, আমি তো বলবো বেশ করেছে হম হম বেশ করেছে মেরেছে, ঐরকম ছেলে মানে হওয়ার থেকে না হওয়া ভালো, একটা পুলিশের ছেলে হয়ে তুই এই ধরণের কাজ করছিস। ও সেটাই না সেটাই মানে জানি মানে পাওয়া যাচ্ছে। সেটাই ফালতু ফালতু ঠিক করে

যে ওকে confess করার জন্যে উম হ্যাঁ, উনি যেহেতু মানে

আমার তো মানে এইসব শুনে আমার তো মানে জিসিম ওয়ানটা দেখতে ইচ্ছা আবার।

তাহলে পুরো একদম হ্যাঁ সেটাই। Fan হয়ে যাবো, আহ সেটাই

সেটা এই শোন না আজকে অনেক দেরি হলো রাখি আমি এবার, পরে কথা বলবো আবার, হ্যাঁ ঠিক আছে হ্যাঁ রেখে দে, চল টাটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চল টাটা। তোমাকে আমি ডেকেছি একটা কাজের জন্য। রানীর অসুখ ক্রমেই বেড়ে যাচ্ছে বৈদ্যরাজ বলেছেন জীবন্ত বানরের কলিজা খেলে অসুখ সারবে। তা না হলে সারবে না। মাছেদের মধ্যে একলা তুমিই উভচর। জলেও যেতে পারো মাটিতেও হাটতে পারো। তোমাকে এখনই গিয়ে একটা বানর ধরে নিয়ে আসতে হবে। শীঘ্রই যাও, একটুও দেরি করো না। যদি আনতে পারো তোমাকে ভারত মহাসাগরে কর্তা করে দেবো। যদি না পারো তবে মজা দেখবে। জেলিফিশ আর একটু ও দেরি না করে সেখান থেকে রওনা হয়ে একবারে একটা দ্বীপে গিয়ে উঠলো সেখানে গিয়ে দেখে একটা ছোট্ট বানর বসে আছে। বানরকে সে বলল, তোমায় সমুদ্রের দৈত্যরাজ ডেকেছেন, শীঘ্রই চলো। রাজা ডেকেছেন শুনে বানরের বাড়ি আনন্দ। নিশ্চয়ই খুব একটা নিমন্ত্রণ কিছু আছে। সে তখনই জেলিফিশের পিঠে চড়ে রাজার বাড়ি চলল। জেলিফিশের শরীরটা যেমন গোলগাল ছিল বুদ্ধিটা তেমনি সরু ছিল। বুদ্ধি গজাবার দিকে

সমুদ্রের মাঝামাঝি গিয়ে জেলিফিশ জিজ্ঞাসা করল ওহে বানর, তোমার কলিজাটা সঙ্গে এনেছে তো? বানর বলল, কেন বল দেখি। জেলিফিশ বোকার মত বলল, ওমা কলিজাটাই তো আসল দরকার। তোমার কলিজা খেয়েদেয়ে রানীর অসুখ ভালো হবে। বানর বলল, তাই নাকি? বড্ড তো ভুল হয়ে গেছে। কলিজাটা আমি তাল গাছের উপর শুকাতে দিয়েছিলাম। ভুলে ফেলে এসেছি। শীঘ্রই ফিরে চলো, কলিজাটা নিয়ে আসি। জেলিফিশ যেই তাকে নিয়ে ডাঙ্গায় ফিরে এলো অমনি বানর লাফিয়ে তালগাছে চড়ে বলল, যেমন বোকা তুমি। আমার আর খেয়েদেয়ে কাজ নেই? তোমাদের রানীর জন্য কলিজা দেবো। পালাও এখান থেকে, বলে তাল ছুঁড়ে ছুঁড়ে মারতে লাগলো। জেলিফিশ তাড়াতাড়ি জলে নেমে ছুট দিল যখন সে দৈত্যরাজের সভায় পৌঁছালো তখন ভয়ে তার সবগুলি পা ঠক ঠক করে কাঁপছে। কলিজা আনেনি শুনে দৈত্যরাজ ভয়ংকর রেগে তার লোকেদের বললেন, মার ওকে বেদম মার। মারতে মারতে হাড়গোড় ঘুরিয়ে থেঁতো করে দাও। বেচারাকে যে তারা সত্যি সত্যি থেতো করে দিয়েছিল তা তার এখনকার চেহারা দেখলেই বুঝা যায়। বাবুই পাখিরে ডাকি বলিছে চড়াই, কুঁড়ে ঘরে থেকে কর শিল্পের বড়াই, আমি থাকি মহাসুখে অট্টালিকা পড়ে তুমি কত কষ্ট পাও রোদ, বৃষ্টি, ঝড়ে। বাবুই হাসিয়া কহে, সন্দেহ কি তায়? কষ্ট পাই তবু থাকি নিজের বাসায়। পাকা হোক তবু ভাই পরের ও বাসা, নিজ হাতে গড়া মোর কাঁচা ঘর খাসা। বলেছি তো সব সেকালে অনেক লোকে হাতি পুষত। আমার মেঝো, জ্যাঠামশাই উপেন্দ্র কিশোরের মনমোহন সিংহের বাড়িতে দুটো হাতে ছিল। দুটি একবারে দুই রকম। মেয়ে হাতিটির নাম ছিল কুসুমকলি। যেমন মিষ্টি নাম তেমনি মিষ্টি ছিল তার স্বভাবটিও। মাহুতের তাকে নিয়ে ভারী গর্ব ছিল। বাড়িতে কেউ এলে অমনি তাকে অতিথিদের কাছে নিয়ে যেত। কুসুমকলি মাথা নিচু করে সুড় বাড়িয়ে তাদের পায়ে বুলিয়ে পায়ের ধুলো মাথায় নিতো। মুখখানিও ছিল বড় মিষ্টি। চোখ দিয়ে মিটিমিটি হাসতো। যাত্রা মঙ্গল ছিল ঠিক এর উল্টোটি।

তার জন্যি ওকে বাইরের লোকের সামনে আনলে সবাই সমস্তক্ষণ তটস্থ হয়ে থাকতো। আসল ব্যাপার হলো সবাইকে যাত্রামঙ্গল পছন্দ করত না। বিশেষ করে নোংরা কাপড় পড়া কেউ এলে ও হারে হারে চটে যেত। একবার যাত্রামঙ্গলকে বড় পুকুরে স্নান করাতে নিয়ে যাচ্ছিল মাহূত। যাত্রামঙ্গলও ঠান্ডা মেজাজেই চলেছে। এমন সময় সামনে পড়ল এক বুড়ি। বুড়ির মাথায় একটা ধামা। ধামায় এক পুটলি চাল। বুড়ির কাপড় খুব একটা নোংরা ছিল না, কিন্তু পুটলির কাপড়টা ছিল জঘন্য তাই দেখে যাত্রামঙ্গল হনহন করে এগিয়ে চলল। ব্যাপার বুঝে মাহূত তারস্বরে চেঁচিয়ে বুড়িকে সাবধান করে দিতে লাগলো। হট্টগোল শুনে পিছন ফিরে যাত্রামঙ্গলের ওই চেহারা দেখে বুড়ির তো চক্ষু স্থির। সে ধামা মাথায় নিয়ে প্রাণপণ ছুটতে লাগল। যাত্রামঙ্গল ও বেগ বাড়াল। যাত্রামঙ্গল বুড়ির দিকে ফিরেও চাইল না। নিঃশব্দে ধামা থেকে নোংরা পুটলিটা সুড় দিয়ে তুলে নিয়ে মাটিতে আছড়ে ফেলল। তারপর পা দিয়ে সেটাকে মাড়িয়ে চেপিয়ে মাটিতে প্রায় পুঁতে ফেলে। আবার ভালো মানুষের মতো পুকুরের দিকে চলল। বুড়িকে বা আর কাউকে কিছু বলবে কেন? তাদের উপরতো ওর কোন রাগ ছিল না। আমি নিজের হাতিরও ভাল মানুষ চেহারাই দেখেছি। আমার বাবাকে বনে বনে জরিপের কাজে ঘুরতে হত। তার সঙ্গেও দু চারটে হাতি থাকত। বাবা তাদের বিষয়ে অনেক গল্প বলতেন। একবার টিঅ্যাপলজি বলে একটা ছোট শহরের কাছে বাবা যেয়ে তাবু করেছিল। আমরাও চেরাপুঞ্জিতে গিয়েছিলাম। তখন আমি খুব ছোট। তবু মনে আছে, হাতে করে হাতিকে কমলা খেতে দিয়েছিনু। খেতে দিলে হাতির সুরে করে তোলে কপালে ঠেকিয়ে মুখে পুরে দিত। একদিন হাতির পিঠে চড়ে খানিকটা বেড়িয়েও এসেছিলাম। বাবার কাছে শুনতাম যে, হাতির ভারী বুদ্ধি, আর বেজায় স্মৃতিশক্তি। কেউ একবার খারাপ ব্যবহার করলে অনেকদিন মনে রাখে। সুবিধা পেলেই প্রতিশোধ নেয়। আবার ভালবাসার মানুষদের কখনো ভুলে না। এই বৃষ্টি বৃষ্টি দিনগুলো ভীষণ ভালো লাগে বাবুইয়ের। অন্ধকার মেঘলা করে রাখছে, সকাল থেকেই আকাশ আঁধার। তার ভেতর থেকেই ফুটে বেরুচ্ছে একটু একটু আলোর ছটা। আলো কিন্তু রোদ নয়। বৃষ্টি হব হব, কিন্তু হচ্ছে না। গাছগুলো সব কান খাড়া করে ready হয়ে আছে বৃষ্টির পায়ের শব্দ শুনবে বলে। রুবাইয়ের যে কি ভালো লাগে এরকম দিন মেঘ ছায়ে সজল বায়ে দিনগুলো এমন দিনে একটুও পড়ায় মন বসে না। তবুও ইস্কুলেতো যেতেই হয়। classroom এর জানালা দিয়ে চোখ ডানা মেলে কেবলই উড়ে যায় আকাশে। কেমন একটা উদাস উদাস ভাব চারিদিকে। বাতাস বইছে অল্প অল্প। মা বললেন দূরে কোথাও বৃষ্টি পড়ছে। কিন্তু এখানে আকাশটা কেমন ভারি ভারি। যেন বৃষ্টি পড়ো পড়ো হয়ে রয়েছে সারাটা দিন। মিষ্টি মিষ্টি একটা ভাব চারদিকে। রাস্তার গাছেদের আজ বেশ খুশি খুশি দেখাচ্ছে। গরমকালের রোদ্দুরে এই গাছেদেরই কি রকম ধুলো ভরা। ক্লান্তি আর মন খারাপের মতন চেহারা হয়ে যায়। গাছেদেরও মেঘলা দিন পছন্দ। এমনই ছায়াভরা দিন পছন্দ। অথচ রোদ্দুর না উঠলেতো আর ওরা ক্লোরোফিল তৈরি করতে পারবে না, পাতাও সবুজ হবে না। কিন্তু সেটার জন্য অত কড়া রোদ্দুর নিশ্চয়ই লাগে না। ভোর হয় ভোরের নরম আলোতেই গাছেরা সব জরুরি ক্লোরোফিল তৈরি করে নেয়। এই ছায়াঘন আলো আঁধারির দিনে দিনের বেলাতে আলো জ্বালাতে হয় তাসের ঘরে। এমন দিনে কার ইচ্ছে করে স্কুলে যেতে? কিন্তু মেঘলা দিনের ছুটি বলেতো কিছু হয় না। আন্টি বলেন নিশ্চয়ই ইচ্ছে করে না পড়াতে, তবুও কেন যে স্কুল খোলা থাকে? আজ অবশ্য ছুটি। স্কুলে গিয়ে যদি কেবল খেলার মাঠেই থাকা যেত, ছুটে বেড়ানো যেত মাঠের মধ্যে, সেই যে গানটার সঙ্গে মা নাচ শিখিয়েছিলেন মেঘের কোলে রোদ হেসেছে বাদল গেছে টুটি আহ হা হা। সেটা ঠিক। আজকের দিনে উল্টো একটা দিনের গান। অনেকদিন বৃষ্টি বাদলার পরে প্রথম যেদিন রোদের মুখ দেখা যায় সেদিনটাও খুব আনন্দের। কিন্তু আনন্দের ধরনটা একই। কি করি আর ভেবে না পাই হারিয়ে কোন বনে যাই কোন মাঠে যে ছুটে বেড়াই। কলকাতা শহরেতো বন জঙ্গল নেই যে, পথ হারিয়ে কোন বনে যাই মনে হবে। কিন্তু পথ হারিয়ে কোনখানে যাই হতে পারে। অন্য কোথাও খুব যেতে ইচ্ছে করে এই সময়টাতে। চেনা জিনিসগুলো সব অচেনা দেখায়। গোটা পাড়াটাকে মনে হয় অন্য রাস্তা অন্যদেশ। রুবাইয়ের ইচ্ছে করে সারাক্ষণ ছাদে দৌড়াদৌড়ি করতে। কিংবা বারান্দায় ঝুঁকে দাঁড়িয়ে রাস্তা দেখতে, আকাশ দেখতে। কিংবা জানালায় চুপ করে বসে থাকতে। কী মিষ্টি একটা বাতাস দেখতে। রুবাইয়ের ইচ্ছে করল ছোট মামুর দেওয়া সুন্দর বাধানো খাতাটাতে কিছু লিখতে। রুবাই লিখল আজ ছুটি আজ পনেরোই আগস্ট। স্কুলে flag তোলা হলো সকালে, তারপরেই ছুটি। সকালবেলা স্কুল থেকে ফিরে এসেছি। এমন ছায়াভরা আকাশে যখন flag টা উড়ল আমরা জনগণমন আমরা জনগণমন গান গাইলাম। তখনি কি আশ্চর্য বিরাট এক ঝাঁক ধবধবে সাদা পাখি ঠিক তখনই আকাশ দিয়ে flag এর মাথার উপর দিয়ে উড়ে গেল। অনেকদূর দেশ থেকে আসছে হয়তো। আরো অনেক দূরের দেশেই যাচ্ছে। কি সুন্দর যে দেখিয়েছিল পাখির ঝাঁকটাকে আকাশে। সেই পতাকা উড়ানোটাকেই যেনো স্যালুট করে গেল ওরা। খুব সুন্দর কিচিরমিচির আওয়াজ করতে করতে উড়ে গেল ওই বলাকা। অত উপর দিয়ে যাচ্ছে তবুও শোনা গেল কাকলি কিরণ। পাখির কিচিরমিচিরকেই বলে কাকলি কিরণ। আর ওই সাদা পাখির ঝাঁককেই বলে বলাকা। রুবাই এই সব শব্দগুলো জানে না। গুরু মা বলে দিতেন, এতটা নিচে রুবাই তারটা বন্ধ করে ফেলল। আজ সকলকার ছুটি বাবার ছুটি মার ছুটি, রুবাই এরও ছুটি। রুবাইয়ের স্কুলের অবশ্য ছুটি বা কি, খোলাই বা কি। ওদেরতো কেবল খেলা আর গান, গান আর খেলা, আর আর টিফিন খাওয়া। এইতো স্কুল রুবাইয়ের। আবল বাতল, সুকুমার রায়। আয়রে ভোলা খেয়াল খোলা, স্বপন দোলা নাচিয়ে আয়। আয়রে পাগল আবোল তাবোল মত্ত মাদল বাজিয়ে আয়। আয় যেখানে খ্যাপার গানে নাইকো মানে নাইকো সুর। আয়রে যেথায় উধাও হাওয়ায় মন ভেসে যায় কোন্‌ সুদূর। হ্যাঁ ভালো আছি কে বলতো? আমি রণিতা বলছি ভুলে গেছিস?

হ্যাঁ চিনতে পারলি বল তাহলে? হ্যাঁ রে সত্যি যাইহোক ভুলবো কি করে আমাদের ছোটবেলায় কত স্মৃতি জড়িয়ে আছে সেটা ভোলার নই রে। আচ্ছা এখন কেমন আছিস? এই চলছে ভালোই আছি তারপর বল তোর খবর কি? আচ্ছা আমার খবর আমার খবর খুব ভালো চলে যাচ্ছে সেই তো ছোট বেলায় চলে গেলি মাধ্যমিক দেওয়ার পরে পড়তে তারপর তো আর দেখাই হলোনা জানিস তো আমার ওই দেখা হয়েছিল বিকাশের সঙ্গে তো বিকাশের সাথে কথা বলছিলাম তখনি তোর কোথাও উঠলো তো তখন ওর থেকেই তোর Number তা পেলেম তো তাই ভাবলাম একটু Phone করে দেখি কথা বলি আহ ইচ্ছা হলো একটু যোগাযোগ করতে ছোট বেলার তো সব বন্ধু গুলোর সাথেই প্রায় আর সেরকম ভাবে কথা বার্তা বা দেখা বা ঘোড়া কিছুই হয় না সবাই সবার মতো নিজে নিজের কাজে ব্যাস্ত সবাই সবার মতো আহ নিজের জীবনে কর্ম ক্ষেত্রে ব্যাস্ত কেউ নিজের কাজে অন্যান্য কাজে ব্যস্ত হয়ে পড়েছে সেভাবে আর ছোটবেলার মতো আনন্দ মজা দেখা বা ঘোড়া কিছুই হয় না আর খেলা তো দূরের কথা দেখো এখন সবাই বড় হয়ে গিয়েছে তো ভাবলাম তোকে একটু phone করি যোগাযোগ করি যে তুইও কেমন আছিস? না রে খুব ভালো করেছিস সত্যি সেই ছোট বেলায় কথা গুলো যত দিন যাচ্ছে আমরা বড়ো হয়ে যাচ্ছি ছোটবেলার স্মৃতি গুলো আমার ছোট বেলার কথা গুলো না খুব মনে পরে কখনো কোনো জায়গা গুলোতে খামতি দেখা দেয় তো ভালোই করেছিস সত্যি অনেক দিন ওই পড়াশোনা নিয়ে এতো ব্যাস্ত ছিলাম বা আছি এখনো তাই জন্য ছোটবেলার বন্ধুদের সাথে সেই ভাবে যোগ যোগ হয়ে ওঠেনি তো যাইহোক চল আজকে খুব চুটিয়ে গল্প করা যাবে, কি বলিস? হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই। হ্যাঁ তা ভালো কথা তোর সেই ছোটবেলার কথা গুলো মনে পরে জানিস আমার কিন্তু বেশ মাঝে মাঝেই মনে পরে যে আমরা সেই আহ school এ যেতাম আহ বিদ্যালয় থেকে আসার সময় যে মজা করতাম বা খেলা ধুলো করতাম যে গুলো তো চল না ঐগুলো নিয়ে আজকে একটু আলোচনা করা যাক। হ্যাঁ করাই যেতে পারে সেই ছোট বেলার কৃতি কলাপ গুলো আর আলোচনা না করে কোথায় আর যাবো বেশ ভালোও লাগবে ওগুলো এখন আলোচনা করলে সেই ছোটবেলার school থেকে তাড়াতাড়ি এসেই আহ খেলাধুলোর জন্য তাড়াহুড়ো করে আহ সমস্ত কিছু করে খেলতে যাওয়া বা সন্ধ্যের পরেও খেলতে থাকা সেই আমাদের যে পাড়ায় আহ সবাই একসাথে যে খেলতাম আমি তুই আহ বনি বিকি সবাই মিলে তো মা ডাকতো বাবা ডাকতো তাও খেলা ছেড়ে আস্তে চাইতাম না সেগুলো বা সকাল বেলা উঠে আহ পড়তে যাওয়া। বেশ ভালোই ছিল দিন গুলো বল? হ্যা হ্যা একদমই তাই তো, এখনকার দিনে কি বলতো সেই মানুষের মধ্যে সেগুলো আর নেই ছোটবেলায় আমরা যেভাবে মজা করতাম আনন্দ করতাম খেলা ধুলো নিয়ে ব্যাস্ত থাকতাম সেই ছোট বেলা গুলো এখনকার দিনের ছেলে মেয়েদের মধ্যে যেন কোথাও না কোথাও ঘাটতি দেখা যাই আহ তবে যাই বলিস আমাদের ওই ছোটবেলায় যে শৈশবটা কেটেছে আহ ভালো কথা তারপর কি মাধ্যমিকের পর তোরা কি অন্য জায়গায় কোথাও চলে গিয়েছিলিস কোনো কর্ম সংস্থানে কর্ম সূত্রে? হ্যাঁ হ্যাঁ আমরা বাবার কাজের জন্য একটু জায়গাটা পরিবর্তন করে অন্য জায়গায় এসেছি আহ ওখানেই আমি বাকি পড়াশোনা টা করছি এখনো অবধি

যদি পাড়ায় থাকতাম তাহলে হয়তো অন্যান্য দের সাথে যোগাযোগ থাকতো তাহলে তোর সাথেও যোগাযোগ টা থাকতো মানে থাকার সম্ভাবনা ছিল যেহেতু আমিও ওখান থেকে চলে এসেছি অনেক দিন হলো সে জন্য সেভাবে আর যোগাযোগ সবার সাথে নেই রাস্তায় যদিও দেখা হয় যখন কোনো লোকজনের সাথে বা অন্যান্য বন্ধুদের সাথে দেখা হয় পাড়ার ছোট বেলার তো তখন ওদের সাথে কথা বলি এবং মাঝে মাঝে আমি পাড়াতে যাইও তখনও সেই ছোট বেলায় যে খেলা গুলো বা ঘোড়া বা আড্ডা মারা বা পড়তে যাওয়া বিদ্যালয় যাওয়া সেই সমস্ত কিছুই মনে পরে বেশ ভালো লাগে আহ গিয়ে তারপর মনে হয় আস্তে ইচ্ছা করে না ওখানে যদি আবার ছোটবেলাটা ফিরে পেতাম বা ওখানে আবার গল্প করতে পারতাম খেলতে পারতাম ঘুরতে পারতাম ভালো হতো আজ কাল কার দিনে তো ওসব থেকেও না এখন যেখানে থাকি আহ এখানে তো সেরম ভাবে বাচ্চা কাচ্চারা খেলেও না মাঠ ও সেভাবে খুঁজে পাওয়া যাই না আজ কাল কার দিনে যে বড় বড় মাঠ যেখানে থাকে সেখানে বাড়ি ঘর তৈরী করে নিচ্ছে আজকাল মানুষে নিজেদের প্রয়োজনে বড়ো বড়ো তো সেই মাঠ গুলো আর থাকে না ওগুলো বন্ধ হয়ে যাই যেখানে আগে বাচ্চারা অনেক মাঠ পেতো খেলার জন্য সেখানে খেলতে পারতো মজা করতে পারতো সারাক্ষন তো পড়াশোনার তো একটা চাপ থাকেই ছোট থেকে বড়ো হওয়া অবধি একটা বাচ্চা বল বা প্রত্যেকটা মানুষের মধ্যে বল

ঘরের মধ্যেই খেলা ধুলা করে তারপরে বিদ্যালয় যাই আসে পড়াশুনো করে আবার ঘরের মধ্যেই থাকে ওরা আর এই খেলা ধুলার সেভাবে সুযোগটাই পেলো না তোদের ঐখানেও কি এই রকম? হ্যাঁ আমাদের এখানে বলতে দেখ আমি মাধ্যমিকের পর যখন চলে আসি আমাদের সেই ভাবে খেলার পরিবেশ টা ছিল না সারা দিন পড়াশুনো নিয়ে থাকতে হতো আর ওই জন্য আমাদের বড় মানে বিদ্যালয় যেতে হতো তো এখন থেকে এসে পড়াশুনোর একটা চাপ থাকতো যেহেতু আমরা বাইরে থাকতাম আমাদের আবাসনে থাকতাম তো সেখানে একটা আলাদাই চাপ ছিল সারাক্ষন আমাদের নজরদারি তে রাখা হতো হ্যা বলবো না খেলার time পেতাম যান কিন্তু ওই একটা সময় না ঠিক একটা খেলার ধরণ ছিল তো সেই সময় আমরা মোটা মুটি খেলতাম আর কি বলতো বড় হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এই জিনিস গুলো আস্তে আস্তে কমে আসে আর মানুষের সময় গুলো তো আহ মহা মূল্যবান হয়ে যাই অর্থাৎ বড়ো হওয়া যাই তো সে এখন কোথাও না কোথাও সেই ছোট বেলার দিন গুলো আহ খুব মনে পরে মনে পরে যেন এক লাফে সেই ছোট বেলায় ফিরে যাই কিন্তু আমরা তো সবাই নিরুপায় আমরা তো ফিরে যাওয়ার জন্য বদ্ধ পরিকর কিন্তু আমরা পারবো না চাইলে তো সব কিছু সম্ভব না তো যাই হোক আচ্ছা সেই মনে পরে তুই একবার গল্প করেছিলি ছোট বেলায় যে তোদের বিদ্যালয় একটা আহ Master মশাই ছিলেন তিনি খুব মজাই মজাই আহ কিছু বলে আনন্দ দিতেন তো সেই ঘটনা তা আমায় বল দেখি আমার মনে পড়ছে সেটা বেশ শুনে খুব হাসিও লাগে কথাটা এরকম একটা ঘটনা তুই বলে ছিলিস মনে করে দেখ মনে পরে কিনা হ্যাঁ উনি খুব মজার মজার গল্পও বলতেন আবার খুব উনি খুব রাগীও ছিলেন আহ এটা হচ্ছে গিয়ে ছোট বেলা খুবই ছোট বেলার কথা তোকে বলেছিলাম বা পাড়ার যখন বন্ধুদের সঙ্গে খেলা করতাম ওদের সবাইকেই বলতাম

আহ যারা পড়াশুনো ভালো করতো তাদেরকে ভালোবাসতো আর তাদের কে বুঝিয়াও দিতি পড়াশুনো সবকিছুই ভালো করে করতো আর যারা একটু পড়াশোনা করতো না তাদের ওপর খুব রেগে যেত আর তাদের কে মারতো

বা উপস্থিতের সময় তা যদি দেরি হয়ে যেত সেই সময়ও তাকে অনেক বোকা বাকি করতেন সেগুলো আমাদের ভালো লাগতো না আহ তাছাড়া তুই যেটা বলি যে উনি অনেক মজার মজার গল্প বলতেন হ্যাঁ উনি মজার মজার গল্পও বলতেন আর যদি কারোর মন খারাপ থাকতো ছোট বেলায় তো মন খারাপ বলতে আমার বন্ধুরাই মারা মারি করে ঝগড়া করে আহ মন খারাপ করে হয়তো বসে থাকতাম তো তখন আমাদের হাসতেন মজার গল্প বলতেন বেশ ভালো ছিলেন উনি ওনার সাথে আমার অনেকসময় দেখা হয় আবার বিদ্যালয় ছেড়ে দেওয়ার পরেও আমি কয়েকবার ওখানে গিয়েছি মানে ওই যে তোকে বলেছিলাম

তো ওনার সাথে দেখা করতে গিয়েছিলাম দু তিনবার কারণ ওনার স্ত্রীর শরীর খারাপ ছিল আর পরবর্তি কালে তো ওনার উনি একটু অসুস্থ ছিলেন হালকা তো সেজন্য উনি কম আহ শ্রেণী কক্ষে আসতেন বা পড়াতেন তারপরে ওনার ছেলে এসেছিলেন উনিও পড়াতেন উনিও খুব ভালো ছিলেন খুব ভালো মাষ্টারমশাই ছিল উনি তারপরে পড়াতেন আর উনি খুব বেশি আমাদের শ্রেণী কক্ষে আসতেন না খুব কম বিষয়ে উনি পড়াতেন কিন্তু অনেক ভালো ছিল আর তার সাথেও তোকে বলেছিলাম মনে হয় ওই আমাদের একজন অংক করতেন শিখতেন না

আর সবথেকে মজার বিষয় জানিস ওনার সাথে আমি কথা যখন বললাম উনি আমাকে চিনতেও পেরেছে প্রথমে আমি ভাবছিলাম হয়তো মানে ইতস্থত বোধ করছিলাম যে উনি আমাকে চিনতে পারবেন কি পারবেন না তো পরে দেখলাম যে না অনেক সামনে দেখে উনি আমাকে চিনতে পড়লো কোথাও বললাম নমস্কার করলাম বেশ ভালো মানে এখন ওই জিনিসগুলো মনে পড়লে বা ছোটবেলার কোনো স্মৃতি যদি চোখের সামনে ভেসে উঠে মনে হয় যে না ছোটবেলাটাই ফিরে গেলেই মনে হয় ভালো হতো তারপরে জানিস এই কদিন আগে আমি আহ আমরা পঞ্চম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত যে বিদ্যালয়ে পড়াশোনা করেছি আহ ওখানেও একটা অনুষ্ঠান মত ছোট্ট হয়েছিলো যেখানে যারা যারা বিদ্যালয়ে থেকে আহ pass করে বেরি গিয়েছে তারা সবাই ওখানে গেছিলো একসাথে সবাই মিলে একটা ছোট্ট অনুষ্ঠান হয়েছে ওখানে তো খুবই মজা হয়েছে খুব আনন্দ পেয়েছি পুরোনো পুরোনো বন্ধুদেরকে দেখে আহ আমি তো ভাবতেই পারিনি যে ওই পুরোনো বন্ধুগু লোকে আবার কোথাও একসাথে পাবো না দেখতে পাবো

আমাদের যে বান্ধবি রা ছিলো সবার সাথে যে একসাথে দেখা হবে এরকম সেটা কখনো ভাবিনি তো সেদিনকে খুবই মজা হয়েছিলো এবং আমরা বলেওছি যে পরেও আবার যখন আবার যখন সবার সুযোগ সুবিধা হবে আবার সবাই মিলে এইভাবে একটা ছোট্ট অনুষ্ঠান বা সবাই মিলে একটা একসাথে হবো যেখানে মজা করবো গল্প করবো এটা হলে সবার সাথে সবার আহ কি বলতো যোগাযোগ টা থাকে হয়তো যেটা হচ্ছে তোর সাথে আমাদের হয়ে উঠেনি যেহেতু তুই বাইরে চলে গেছিলিশ আর আমরা তো এখানে ছিলাম হয়তো তুই থাকলে তুই ও আসতে পারতিস মজা করতে পারতিস

হ্যাঁ আমাদের দেখ হ্যাঁ আমাদের School আমাদের বিদ্যালয়ে তো অনেক বড় বড় অনুষ্ঠান হয় এবং আমার যে পুরো ছাত্রছাত্রীরা থাকতে পারছিল যে দাদা দিদিরা তারাও আসত